এটা হল এডা লাল পিছনে একটা স্কুটি দাঁড়ানো।

টেবিল -এ একটি প্রিন্টার মনিটার ইত্যাদি রয়েছে।

এটা একটা সুপার মার্কেট আমরা এখানে পারলে জি বিস্কুট দেখতে পাচ্ছি।

রাস্তায় সামনে একটা গরু দেখতে পাচ্ছি।

দেওয়ালে অনেকগুলি তারের বান্ডিল ঝোলানো।

এখানে আমি অনেকগুলো ফ্যান টাইপের কিছু দেখতে পাচ্ছি।

দোকানের বাইরে একটা বড়ো গাছ উপস্থিত দোকানের পাশে শাটার লাগানো।

টেবিলের ই স্যানিটাইজের বোতলও রয়েছে।

সামনে অনেকগুলো সুপারি গাছ আছে।

রাস্তার উপরে একটা ট্রাক দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এটা মহিলা থানা থানার বাইরে একটা সাইকেল দাঁড়ানো।

এখানে অনেকগুলো ইট দেখতে পাচ্ছি ইটগুলোর মাঝে অনেকগুলো কালো কালো ইটও রয়েছে।

ওই পাশে ডাইনিং টেবিলও রয়েছে।

তার ওপরে অন্য কোম্পানি -র আঠাও রয়েছে।